এটি আমাদের এলাকার একটি সরকারি দপ্তর। এই সরকারি দপ্তরটির উপরে--

কাস্টমার -দের ডিমেণ্ট অনুযায়ী এখানে হেয়ার কালার করা হয় বিভিন্ন যন্ত্রপাতিও রয়েছে ।

এটি একটি প্রাকৃতিক গুহা এই গুহা দেয়ালে মানুষজনরা তাদের নাম লিখে রেখে দেয়।

নিউ এবং ওল্ড মডেল এর সমস্ত রকমের মোটরগাড়ি পাওয়া যায়।

এটি আমাদের এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানটির জন্যই--

এটি আমাদের এলাকার একটি পার্ক । এই পার্ক টিকে--

অস্থায়ী তাবু খাটিয়ে মানুষজন পিকনিক করতে আসে। এই পিকনিক স্পট এ একটি।

পলাশ গাছ রয়েছে এবং সেই পলাশ গাছের উপরে একটি বাড়িও রয়েছে ।

এটি আমাদের লেখা একটি মাঠ এই মাঠটির ওপর দিয়ে গড়ে উঠেছে মানুষের পায়ের চলার একটি মিঠো রাস্তা।

এটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট - এর বাইরে ছোট জলাশয় করে সেখানে ফোয়ারার ব্যবস্থা করা রয়েছে --

সবুজ গাছে পরিপূর্ণ নদীটির জলে অনেক নোংরা আবর্জনা পড়ে থাকে।

এই বাজারটিতে বেশিরভাগ সমুদ্রের মাছ কাঁকড়া প্রভৃতি বিক্রি হয়।

কাঠের আসবাবপত্রের মধ্যে বিভিন্ন প্রসাধুনিক সামগ্রিক সাজিয়ে রাখা হয়।

ধাম এই রেলওয়ে স্টেশন -টি থেকে লোকাল ট্রেন এবং দুর পাল্লার ট্রেন --

এই মার্কেটটি থেকে স্থানীয় লোকেরা সবজি কিনে নিয়ে যায়।

দেখতে প্রচুর মানুষ এখানে বেড়াতে আসেন।

এই ঝর্ণাটি মাঝারি উচ্চতার ঝর্ণা ।

লেটেস্ট ডিজাইন -এর ছেলে মেয়ে এবং বাচ্চাদের--

রয়েছে অসংখ্য পাহাড় পাহাড় গুলি সবুজ গাছে ঘেরা।

রুই কাতলা প্রভৃতি মাছ চাষ করা হয় জলাশয়টির চারিদিকে বিস্তীর্ণ --

এটি আমাদের এলাকার একটি চার্চ এই চার্চ -টিতে--

এই জঙ্গলটিতে গাছগুলি এতই ঘনঘন অবস্থান করছে যে জঙ্গলের মধ্যে প্রবেশ করাও দায়।

এবং পাহাড়টি খুব সুন্দর লাগছে দেখতে।

এই মেলাটির মধ্যে একাধিক রাইড ও রয়েছে যেমন নাকেল দোলা।

এটি আমাদের এলাকার একটি বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড - টি তে সব সময়--

ক্যাশ এবং ইনস্টলমেন্ট এ টোটো বিক্রি করা হয়।

অনেক রকমের বন্য জন্তু রয়েছে এই চিড়িয়াখানাটিতে প্রায়--

খুবই জঞ্জাটপূর্ণ এই রাস্তাটিতে সবসময় মানুষজন ভিড় করে থাকে।

এটি আমাদের এলাকার একটি বাস স্ট্যান্ড । এই বাস স্ট্যান্ড - টি ওভারব্রিজে নিচে অবস্থিত ওভারব্রিজের উপরে--

এই দোকানটিতে বিভিন্ন স্টাইল - এর ব্যাট বিক্রি হয় এবং ব্যাট গুলি খুবই মজবুত ।

মেরামতির কাজ চলছে। এই হসপিটাল -টিতে পাঁচজন ডক্টর রয়েছেন।

গ্রামের লোকেরা চিকিৎসার জন্য এই হসপিটাল -টিতে আসেন।

এই রাস্তার ধারে একটি স্কুল রয়েছে বাচ্চাদের এই স্কুল টি থেকে--

এই গার্ডেন টিতে প্রায় সত্তর থেকে--

এই ফলের দোকানগুলিতে তাজা তাজা আম।

এ দুর্গা ঠাকুরের মণ্ডপটিতে দুর্গাপূজাোর সময়--

সুন্দর করে সাজানো হয় বাড়িতে ছাদে মিনিচার ঝা ঝোলানো হয়।

এবং সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয় প্রায় পাঁচশো লোকের অনুষ্ঠান এই বাড়িটিতে হয়ে থাকে।